ঠিক আছে চল তাহলে আজকের মত রাখি। পরে আবার কোন সময় বাই।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

তো salman khan কে নিয়ে এটা movie হয়েছে and এটা action movie আছে তো লোকটা অনেক যাচ্ছে movie দেখতে আর অ পছন্দ করছে এটা movie আজকের সিনেমা ছাড়া ott platform এ অনেকগুলো movie এসে গেছে, লোকাল cinema ছাড়া বাড়িতে বসে movie দেখতে পসন্দ করে বেশি and এখানে series ও এসে গেছে and movie ও এসে গেছে ভালো ভালো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 কি বাংলাতে একটা মুভি আছে চিরো দিনি তুমি যে আমার তো এইটা movie বাংলা তে অনেক ভালোবাসা যায় মনে আজকেও time এ পুরানো ছবি আছে চার পাঁচ সাল পর ছবি কেন আজকে time সহযোগিতা অনেক পছন্দ করা যায় কেনো love story তে আছে মানে মানুষ কে একদম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

বলছেন তাহলে minus দুই প্রথমে নিয়ে আসবা কিন্তু x to the power n minus one মানে হচ্ছে minus two minus one যোজেন করেছি আমি কিন্তু এই কাজ টাই করলাম এখানে মানে n বা minus two প্রথমে আনা হলো এবার x এর power হলো minus two minus one so আমি যা পাচ্ছি তা হলো তিন দু গুনে ছয় ত this is minus six x to the power minus three ok তাহলে x to the power minus three কে লেখা যাবে x cube এই হচ্ছে আমার answer minus six by

আচ্ছা এখানে একজন কি লিখছ যে ভাইয়া যদি ধ্রুবক যোগ করার থাকে x এর সাথে তখন maybe ধ্রুবক দৃঢ় হয়ে যাবে তাই না? আচ্ছা হাসনাহেনা sorry হ্যা হাসনাহেনা লিখেছে আমাকে একটা জিনিস ওইটা আমি একটু দেখাবো কি বলতে চাচ্ছে

যে gdp of x cube plus eight something like this দুই টা ভিন্ন ভিন্ন রাশি আছে খেয়াল করছ । দুই টা ভিন্ন ভিন্ন রাশি এখানে কাজ করছে তাহলে এখানে যেটা করতে হবে তা হলো আমাদের প্রথমে এই gdp operator কাজ করাতে হবে x cube এর উপরে plus তারপরে এই gdp operator কাজ করাতে হবে eight এর উপরে এই হবে দুই টা কাহিনী তার মানে আমি x cube এর উপরে একবার কাজ করলাম operator আরেকবার আটের উপর কাজ করালাম তাহলে প্রথমে এই এইটুকু অংশের মান বুঝতেই পারছো এভাবে three x square আট plus এইটুকু অংশ অবশ্যই zero so আমাদের answer হচ্ছে three eight square তার মানে যদি অনেকগুলা চলক খেয়াল করো এই যে এখানে x cube বা এখানে যেটা আছে এরা যদি যোগ আকারে থাকে তাহলে তোমার দায়িত্ব হলো প্রত্যেকটা part কে প্রত্যেকটা part কে আলাদা আলাদা ভাবে তুমি ব্যাপককরন করবা করলেই তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত যেই result এই result টা পেয়ে যাবে আচ্ছা এইবার আমি তোমাকে একটা ছোট্ট কাজ করতে দেই তোমরা দ্রুত এটা করে আমাকে comment box এ লিখে জানাব খুব দ্রুত

এবং এটা solve করে তুমি comment box এ লিখে জানাও আর এর সাথে সাথে আমি আরেক টা কাজ ও করে ফেলতে চাই সেটা হলো পৃথিবীতে মোটামুটি যত রকমের সংজ্ঞায়িত function আছে সংজ্ঞায়িত কথা টা বলতে আমি কি বলেছিলাম যে যাদের তুমি একটা নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে নিতে পারো এ সমস্ত সংজ্ঞায়িত function কে আমরা differentiation করতে পারি বা ব্যাপককরণ করতে পার তো আজকে আমি পুরা just সব কিছু প্রমাণ দেখানো আসলে possible না আমি তোমাকে একটা brief বা একটা summery করে দিচ্ছি যে কিভাবে এগুলা কে আমরা চিন্তা করতে পারি যেমন ধরো তুমি মাত্র দেখলে যে তোমার formula number one যে তোমার কাছে যদি gdp of x to the power n থাকে তুমি এটা কে লিখতে পারবে n x to the power n minus one এবং এটা কিভাবে আসলো বা কেনো আসলো এটা তুমি already বুঝে গেছ কিভাবে আসছে এটা যেভাবে আসছে believe it তুমি যদি সেই একই ভাবে sinx কে ব্যাপককরন করো six তাহলে তুমি answer পাবা হচ্ছে cosec । যে নিয়মে x to the power n থেকে এটা আসছে ওই একই নিয়মে একই ভাবে এই six থেকে cosec আসছে মানে sin কে ব্যাপককরণ করলে তুমি পাবা হচ্ছে cosec আবার cosec কে যদি ব্যাপককরণ করা হয় gdp of cosec তাহলে তুমি মান পাবা হচ্ছে minus sinx ok? আরেক টা আর একটু শিখিয়ে দেই তোমাকে সেটা হলো যদি তুমি দেখো যে তোমার কাছে lonx আছে lonx তাহলে তুমি এটার answer পাবা হচ্ছে one by x তো এরকম বেশ কিছু সূত্র দেখবা তোমার বই তে লেখা আছে তুমি সূত্র গুলা কে যদি পারো অবশ্যই অবশ্যই মুখস্থ করবা because এটা তোমার কাজে লাগবে আচ্ছা তোমাদের এই তো good সবাই answer দিয়েছে মোটামুটি দেখা যাক এই answer টা আমাদের কতদূর হলো so আমাদের প্রথমে আমি একটু just একেবারে লিখে দিচ্ছি প্রত্যেকের উপর আলাদা আলাদা ভাবে কাজ করবে তাহলে প্রথম রাশি টা আমাদের হবে seven আর এটা হবে gdp of x to the power four plus two হবে হচ্ছে বাহিরে আর ভিতরে হবে

এই মান টা কিন্তু আসলে আমাদের শূন্য so আমরা পাচ্ছি twenty eight x to the power cube আর minus তিন দু গুনে ছয় x to the power minus four আমি দেখি তোমরা এটাই লিখেছ কিনা

আচ্ছা তাহলে আমি যেটা বললাম যে এই যে ব্যাপারগুলা এগুলা সব মূল নিয়মে অন্তরীকরণ থেকে আসছে so তুমি এগুলা একটু খেয়াল রাখবা যে কিভাবে এটা এলো বা কেনো এটা এলো আচ্ছা এখন এখানে আরো অনেক অসংখ্য নিয়ম আছে যেমন ধরো আমি একটা ছোট্ট একটা নিয়ম তোমাকে দেখাই সেটা হলো যে যদি দেখা যায় যে তোমার x এর সাপেক্ষে খেয়াল করো u এবং b এই দুই টার গুনফল ব্যাপককরন করতে হবে এটা তোমাকে প্রমাণ দেখানো হবে পরে mathematics যখন পড়ানো হবে তখন তুমি এটার প্রমান দেখতে পাবা, ধরো u এটাও আমাদের x এর function এটাও মনে করলাম x এর function এবং b এটাও আমি মনে করলাম যে এটাও আমাদের x এর function দুইটা x এর function তাহলে u b এর গুনফল কে যদি ব্যাপককরণ করা হয় result টা কিভাবে বের করতে হয় প্রথমে u কে ধ্রুবক রেখে আমরা b এর পরিবর্তনের হার বের করবো plus পরে b কে ধ্রুবক রেখে আমরা u এর পরিবর্তনের হার বের করবো তো that's the simple rules তো এই কয়েকটা জিনিস তুমি একটু মনে রেখো আপাদত আগামী চার পাঁচ টা chapter এ তোমার এইগুলো বেশ কাজে লাগবে কারণ তোমার mathematics এ differentiation পড়াতে পড়াতে প্রায় তোমার almost chapter শেষ হয়ে যায় এখনকার যে প্রেক্ষাপট দুই হাজার উনিশ বিশ session বা দুই হাজার আঠারো উনিশ session এ দেখা গেছে যে তোমাদের differentiation শুরুই হয় first paper প্রায় শেষের দিকে তো তখন অনেক কিছু আমাদের দরকার হয় physics এ এইজন্য এগুলা just লিখে নাও এখান থেকে আচ্ছা এবার আমাদের একা ভয়ংকর জিনিস বাদ রয়ে গেছে সেটা হলো সবই ঠিক আছে বুঝলাম যে differentiation এ হেন হয় তেন হয় অমুক হয় তমুক হয় এখন কথা হচ্ছে এটা দিয়ে করবো কি আমরা বা এটার তাৎপর্য কি এটা একটু আমাদের খেয়াল করতে হবে তো এখন আমাদের কথা হচ্ছে

differentiation এর তাৎপর্য, এর তাৎপর্য বা জিনিস টা আসলে কি বুঝায় এটা একটু আমরা ভাল করে বুঝবো যে এখান থেকে কি পাওয়া যায়

তাহলে ধরো আমি তোমাকে একটু দেখাই যে এটা মানে কি তো তার আগে একটা ছোট্ট জিনিস একটু লিখে দেই যে আমি প্রথমে লিখে দিয়েছিলাম যে gdp of y বা যেটা কে আমরা বলেছিলাম হচ্ছে dydx এটা এটা পর্ব হচ্ছে gdp of y অথবা dydx এটা মানে কি ছিল? এটা মানে ছিল হচ্ছে x এর সাপেক্ষে কে y এর পরিবর্তনের হার, right x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার একটা শর্ত ছিল শর্ত হচ্ছে আমাদের x এর পরিবর্তন এটা শুন্যের খুব কাছাকাছি এই শর্তে আমরা x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার বের করেছিলাম এবং এটা কে বলেছিলাম যে আমরা ব্যাপককরণ করছি very good now the question is এই ক্ষেত্রে কি কি পাওয়া যায় বা কি তাৎপর্য বহন করে, খুব মনোযোগ সহকারে খেয়াল করবে আচ্ছা তো আমি তার আগে প্রথমে ঢাল সম্পর্কে তোমাকে একটু ধারণা দিয়ে নেই ঢাল ঢালের একটা চমৎকার সংজ্ঞা আছে। আমি ঢালের সংজ্ঞাটা তোমাকে একটু বলে নেই ঢাল হল যে কোন একটি সরলরেখা কথাটি খেয়াল কর কোন একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকে

উৎপন্ন করে আর ten genre ten genre মানে হচ্ছে ten ten genre কে রেখাটি ঢাল বলে রেখাটির ঢাল বলে ঠিকাছে এই হচ্ছে আমাদের ধারাটির definition তো x অক্ষ কে ধনাত্বক দিক মানে এখানে একটু confusion অনেকের থাকতে পারে আমি একটু দেখাই দিচ্ছি আচ্ছা এই x অক্ষ আর এটা মনে পড়লো তো আমরা কয়েক টা সরলরেখা চিন্তা করি কেমন? ধরো তুমি ঢাল টা হয়ত বা বুঝতে পারবা আচ্ছা প্রথমে আমি এই x অক্ষের ধনাত্বক দিক টা মানে কি এটা একটু clear করতে চাই first of all suppose আমাদের এইটা একটা সরলরেখা এই যে এটা আমাদের ধরালাম line one

okey আর x অক্ষে ধনাত্মক দিক মানে কোনটা বুঝাচ্ছে দেখো প্রথম কথা এই সরল রেখাটা এখানে ছেদ করছে না। এখানে যদি ছেদ করে তাহলে এই বিন্দুর এই ডানপাশ টা হবে হচ্ছে positive আর এই বিন্দুর বাম পাশ টা হবে হচ্ছে negative ঠিক যে বিন্দুতে ছেদ টা পড়লো বুঝতে পারছো এইবার দেখতে হবে এই সরলরেখা টা এই রেখা টা x অক্ষের positive দিকে কোণ তৈরী করছে সেই কোণ টা সেই কোণ টা হচ্ছে আমাদের এই যে এইটুকু anti clock wise ok এই যে x অক্ষের সাথে anti clock wise যে কোণ টা এই কোণ টা কে ধরালাম আমি যে এটা one তাহলে এইটা যে ঢাল হবে ok এইটা যে ঢাল হবে সেটা হবে ten theta one এবং এটা কে আমরা m দ্বারা প্রকাশ করি m m মান হচ্ছে ঢাল এইবার এই line two এর ব্যাপারে আসো দেখো line two ছেদ করছে কিন্তু এই পয়েন্টে লক্ষ্য করছো । এতে x অক্ষের ধনাত্মক দিক মানে কিন্তু এই ব্যবস্থা আছে মানে x y তার ধনাত্মকটা এখানে বিন্দুতে ছেদ করলো

যে কোন করেছে two সেই কোণের time বুঝতে পারছ। এই line two এর বলতো ঢাল কি হবে? এইটার ঢাল কিন্তু হবে হচ্ছে ten theta two বা তুমি চাইলে এটাকে m two ও‌ কিন্তু বলতে পার ব্যাপারটা কি বুঝতে পারছ আমি কি বলছি এবং সব থেকে interesting হচ্ছে line three কারণ line three দেখো এখানে এটা তো বুঝতে পারছ এটা ডান দিক positive বামদিক negative এখানে যে কোনটা তৈরি করছে এই কোন টাকে ধরেন আমি বললাম theta three এর মানে হচ্ছে নব্বই ডিগ্রী right এর মান হচ্ছে নব্বই ডিগ্রী তো এটার যে ঢাল এইটার যে ঢাল সেটা হচ্ছে ten ninety degree এবং এর মান টা কিন্তু আমরা জানি এর মান টা হচ্ছে infinity তার মানে line three এর ঢাল হচ্ছে infinity ok আমি যদি আরেকটা রেখা চিন্তা করতাম ধরো করলাম যে আমাদের এই টা মনে করলাম line fort এই যে এটা এটা মনে করো বললাম line fort তুমি কি লক্ষ করছ এটা আমাদের এই ছকটির সাথে সমান্তরাল তো এই ছকটির সাথে যদি সমান্তরাল হয় এই ছকটির সাথে কতটুকু কোণ তৈরী করে zero degree তাহলে এটার যে ঢাল পাওয়া যাবে এটা ঢাল হবে ten zero আর ten zero মানে কিন্তু zero বুঝতে পারছো এখন খেয়াল করো suppose আমি একটা মান চিন্তা করলাম ধরলাম sixty degree suppose sixty degree ধারের exact মান টা কত হবে? ten sixty এর মান হবে root over three positive three এবং same ভাবে এবং same ভাবে আহ